এবং দেখা যাচ্ছে যে এই যন্ত্রটি--

ছাত্রছাত্রীরা ভালোভাবে বুঝছে এবং তার চার ধারে।

এখানে ফটো ফটো তোলার জন্য খুব ভালো জায়গা এটি।

এবং তারা ঠাকুরের উদ্দেশ্যে নানা--